টাওয়াল দেখতে পাচ্ছি ব্লু কালার এর নিচে সব ইন্সট্রুমেন্ট পড়ে আছে।

বাচ্চা ছেলেটির পরনে একটি হালকা হুডি টাইপ -এর--

সাজানো হয়েছে বোধায় ভ্যালেন্টাইন ডে -র উপলক্ষে।

টি কনস্ট্রাকশন এরিয়া দেখা যাচ্ছে। যেখানে একটি গাড়ি একটি --

আ মুদিখানার দোকানে দেখছি ব্যাগ -ও ঝোলানো আছে মানে মুদিখানার দোকানে ব্যাগ --

ব্লু কালার এর উপরে সাইনবোর্ড লাগানো সেটাই ব্লু কালার -এর উপরে লেখাগুলো সাদা কালার এর।

লাইট দিয়ে সাজানো আছে তিন ধরনের লাইট ব্লু গ্রিন এবং--

আ সামনেও ছবিও তুলছে প্যান্ডেল টি লাল এবং হালকা গোলাপি কালার রে--

আর সাথে সাথে এখানে সাইকেলে ও রাখা আছে অনেক।